hello আসসালামু আলাইকুম হিয়াজ ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন? এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কি করতেছেন বাসায় ? এইতো বসে বসে ভাবতেছি যে একটা movie দেখব আপনি কি করতেছেন? আমি তো আমি একটা ফুটবল match দেখতেছি কার match মানে কার কার এটা হলো আর্জেন্টিনা ব্রাজিলের এর match আচ্ছা আর্জেন্টিনা ব্রাজিলের match এটা কি highlight?

full দেখতেছি আর্জেন্টিনা জিতে নাই তো তাই full টা দেখতেছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে।

ও আচ্ছা আচ্ছা আপনি কোন দল support করেন?

আর্জেন্টিনা support করেন তো খেলা মানে কবে থেকে কবে থেকে আর্জেন্টিনা support করেন? মানে প্রশ্নটা হচ্ছে ব্যাপারটা এমন আপনার ধরেন ছয় সাত বা একটা নির্দিষ্ট মুহূর্ত পর থেকে আর্জেন্টিনা support করেন বা এরকম কোন মুহূর্ত আছে কিনা যে আমারে এত কাল থেকে মনে আছে যদি আমি প্রথম বিশ্বকাপ দেখি প্রথম বিশ্বকাপ দেখি আপনার উনিশশো নব্বই সালে আমার মনে আছে এইরকম মানে শুরুহইয়াছে উনিশশো নব্বই সাল থেকে। তবে ওই আর্জেন্টিনার মারাদোনা আছে তো

সেই কারণে আর্জেন্টিনার ফুটবল হয়ে যাই এখন মেসি আছে তো তোমার এইবারের বিষয় আপনি কুন দল করেন? আমি ভাই opposite এর আগে এই বিষয়টা আপনাকে কোন কিছু বলার নেই ঠিক আছে নিয়ে আপনি কি movie দেখতে যাচ্ছেন এখন?

কোন movie টা দেখা যায় আর কি এরকম কিছু ভাবতেছি এই বাংলাদেশী movie না কি ইন্ডিয়ান movie না কি hollywood bollywood tollywood না কি কলকাতার বাংলা movie

hollywood মানে হিন্দী ছবি টা আর কি, তো আর যখন হিন্দী দেখবেন না আসলে ভাবতাছি english কোনো একটি তামিল movie দেখেন না আপনি তামিল movie ওই হিন্দী dubbing করা থাকলে এগুলো দেখি আর এমন মনেও নাই যে নির্দিষ্ট করে এই ছবিটা তামিল এ বা ওই ছবিটা অমুক এই যে actually আমি জানিও না খালি youtube এ দেখি যে ছবিটা খুব বেশি popular হয়েছে তারপর search করি তারপর দেখি অতটুকুই তামিল movie এখন recenthit করেছে একটা movie দেখেন না আপনি পুষ্পা নামে একটা movie হ্যা শুনছি পুষ্পার কিছুটা dialogue আসলে অনেক popular হয়েছিল ওইখান থেকে আসলে পুষ্পা movie র ব্যাপারে শুন বা পিকে এর detail এ জানি না আসলে movie টা কি ব্যাপার আমিও দেখিনি অবশ্যই কিন্তু যে যা শুনছি তাতে মনে হয়েছে একটা gang leader underground part এ একটা নেতা জীবন নিয়ে কিছুটা করা আহ gang leader যে নায়ক যে সবই প্রকাশ করতেছে তারপর সে নায়ক

নায়কের নাম তো আচ্ছা সমস্যা নেই নায়কের নাম কি ওটা চাপ নেওয়ার কিছু নেই সে চোরাকের বাড়ির সঙ্গে জড়িত চলুন মানে পাশে লালচন্দন নাম একটা কি বৃক্ষ আছে গাছ

আসলেই যারা না এখন maximum ছবি গুলোই মানে আমাদের যে গুলো শিখানো যাই ওই রকম শিক্ষণীয় কোনো movie আসলে আমি এখন দেখি না যে আমাদের ভিড় হয় ওরকম হয় তবু আমি চেষ্টা করি পুরোনো কিছু ছবি দেখার ধরেন নব্বই

আমি সবই channel ঘুরাইতে ঘুরাইতে যা আসে দেখি Ad এ গেলে অন্য channel এ গেলে ওটা ভুলে যাই আবার চোখের সামনে যেটা আছে ওটা দেখেই এই এই আল্লা মানে একটা সুবিধা এক একটা করে বসতেছে আপনার youtube থেকে খুঁজে বের করতে এটা আবার খুঁজে পাওয়ার ভালো একটা in-text full সমস্যা আছে বেশ মানে link টিং পাওয়া যাই না হ্যাঁ ভাই বল যেই ছবি গুলো আছে সেইগুলো দেখার মতন নয় হুম হুম আর আপনি কি পুরান ছবির মধ্যে একটা ছবি অনেক hit হয়েছে যেটা IMDBtop rate করা

ওই যে স্ব সংক্ রেডিমশন মানে একজন জেল বন্ধির কাহিনী আর কি

ওটা আসলে ওই যে top দুশো পঞ্চাশ টা movie একটা list থাকে IMDB সেটা হচ্ছে যারা দেখে তারা rating দেয় আর কি ওই rating এর ওপর refresh করে আসলে ছবির প্ল্যান টা করে তো ওই ছবিটির rank এর top

বাংলা movie বাংলা ছায়া ছবি দেখতেন cinema বাংলা ছায়া ছবি আসলে আসলে তেমন মনে পড়তাছেনা বাংলা ছবি দেখিনি ওই যে বাংলা ছবির মধ্যে কলকাতার কিছু movie দেখছিলাম বাংলাদেশে যে হাওয়া হইলো তামাং তারপরে আরো দুই তিনটে ছবি আসলো মনে পড়েছে বাংলাদেশে আইনার বলে একটা ছবি দেখছিলাম

ছবিটা ভালো ছিল

না ওটাও শুনছি শুনতে শুনতে আগ্রোহ হারিয়ে যাই এটা তো জানি কি হচ্ছে হ্যাঁ আর একটা কারণে ছবি এই বাংলা ছবি আমি দেখি না কারণ অনেক সময় হয় কি netflix এ দেয় তো netflix এ টাকা দিয়ে account খুলে তারপর দেখা লাগে কিন্তু অন্যান্য ছবি ধরেন হিন্দী বা তামিল ছবি গুলো বা english movie গুলা কিন্তু খুব সহজে পাওয়া যাই